পাশে বেতের ঝুড়ি দেখা যাচ্ছে।

এটা একটা গরু মারা জাতীয়--

এখানে বড় একটা দীঘি দেখা যাচ্ছে।

আশেপাশে অনেক বিল্ডিং বাড়ি আছে।

মাসখানে একটা বেড দেখা যাচ্ছে।

ঘরটায় জালানা লাগা আছে একটা সেলাইন ইস্টিক আছে।

এখানে একটা ছেলে বসে রয়েছে।

একটা ছেলের হাতে দু কালার দুটো মোবাইল কাভার দেখা যাচ্ছে।

এখানে একটা কম্পিউটার দেখা যাচ্ছে।

এটা একটা রাস্তা রাস্তার দু পাশে সাদা কালার করা।

নিচে সবুজ লাল ম্যাট বিছানো।

এখানে গেটের ওপরে দুপাশে লাইট লাগা রয়েছে।

বাইরে একটা আইসক্রিমের দোকান আছে।

পাশে পোস্টারে মোমোর ফটো দেখা যাচ্ছে।

একটা ছেলে একানে জিম শিখতেছে।